দোকানের সামনে কম্পিউটার ক্যামেরা স্পিকারের ছবি দেখা যাচ্ছে।

একটি তাক দেখতে পাওয়া যাচ্ছে।

এটির সামনে একটি পাথরযুক্ত রাস্তা আছে।

কলা গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

একটি লোক সামনে বসে রয়েছে।

পারুল ড্রেসেস লিখা পোস্টার আছে।

ছোটো গাছগুলির প্রতিচ্ছবি জলে পড়ছে আকাশে সূর্য আছে।

দীঘির চারপাশে সবুজ ঘাসে ভরা।

ভায়াটি স্টেজের ওপর দেখতে পাওয়া যাচ্ছে।

লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী দেবী দুর্গা রয়েছে।

গ্যালারি মাঝে মাঝে কিছু সবুজ ঘাস দেখতে পাওয়া যাচ্ছে।

এটিএমের সামনে একটি ছাতা দেখতে পাওয়া যাচ্ছে।

টি একটি লাল রংয়ের গাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

ছবিতে একটি ছোট দোকানের দৃশ্য দেখা যাচ্ছে।

দোকানটির টিন কাঠ দিয়ে তৈরি করা আছে।

ছবিটি রাতের বেলা তোলা হয়েছে দুটি লোককে দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

থাকগুলিতে অনেক ওষুধ পত্র লক্ষ করা যাচ্ছে।

ছবিটিতে একটি বাঁশের সোফা দেখতে পাওয়া যাচ্ছে।

দরজা দিয়ে জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে।

ছবিটিতে একটি রাস্তা লক্ষ করা যাচ্ছে।

একটি এ_সি ফ্যান লক্ষ্য করা যাচ্ছে ওয়ালে--